এই ছবির মধ্যে দেখা যাচ্ছে যে বইগুলি একটি সেলফে রাখা রয়েছে।

এবং ঘরের ভিতরে দু তিনটি চেয়ার পাতি রয়েছে।

এই ছবির মধ্যে একটি ফ্যাক্টারি দেখা যাচ্ছে।

কুলের আশেপাশেও অনেকগুলো চাও গাছ দেখা যাচ্ছে।

এবং আয়নার মধ্যে অনেকগুলি পারছাই দেখা যাচ্ছে।

এই ছবির মধ্যে একটি বাটা শপ দেখা যাচ্ছে।

এই ছবিতে অনেকগুলি বিল্ডিং এবং ঘর বাড়ি দেখা যাচ্ছে।

এবং এই ব্যক্তিগুলোটি একটি ঘরের মধ্যে রয়েছে।

এবং সুইমিং পুল এর বাইরে তিন চারজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে।

এবং চারিদিকে গাছপালা রয়েছে এবং তার পাশাপাশি আকাশও নীল নীল দেখা যাচ্ছে।

এই ছবির মধ্যে কয়েকটি চেয়ার এবং টেবিল দেখা যাচ্ছে।

এই দেওয়ালে কতগুলি চপ্পল টাঙানো আছে।

এবং একটি ছোট্ট রাস্তাও রয়েছে।

এই ছবিতে একটি বাগানবাড়ি দেখা যাচ্ছে।